সামনে কিছু আমরা দোকান দেখতে পাচ্ছি যেগুলি সারিবদ্ধ ভাবে আছে এবং কএকটি লোককেও দে দেখতে পাচ্ছি যারা নিজেদের মতো করে ঘোরাফেরা করছে।

দেখতে পাচ্ছি যিনি টুপি পড়ে আছেন এবং হাত্তে মোবাইল নিয়ে আছেন তারপরে আরেকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি হেঁটে চলেছেনপেছনের দিকে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যেটির নাম স্ন্যাকস বার --

এবং আমি একটি পুকুরকেও দেখতে পাচ্ছি যেটিতে জলে ভরা আছে এবং পুকুরটির পাড়ে আমরা কিছু বাড়িঘরও লক্ষ্য করতে পারছি বাড়িঘরের পাশাপাশি অনেক বড়ো বড়ো গাছপালাও লক্ষ্য করা যাচ্ছে।

এবং আমরা কয়েকটি বাইক -ও দেখতে পাচ্ছি এবং কিছু অটো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং অনেকগুলি লোককে দেখা যাচ্ছে যারা রাস্তায় চলাফেরা করছে। আশেপাশে কিছু গাছও লক্ষ্য করতে পারছি আমরা।